ও শান্তনু ভালো আছো? হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো? অনেক দিন পরে ফোন করলে হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো

এই এখন বসে আছি তুমি কি এখন বাড়িতে? হ্যাঁ আমি এখন বাড়িতে আছি

তোমাদের Store opening এর দিন গেলাম বুঝলে?

তোমাদের অত দেরি হয়েছিল কেন বলতো Open করতে? এর বলোনা আমাদের System এর কাচটা একটু সমস্যা হয়েছিল মানে পুরো Store গুছানো Complete হয়ে গেছিলো সবাই ও আসবে গেছিলো সমস্যা হ্যুয়েছিলো অন্য জায়গায় আমরা যে Billing ওটা তো Manually হয় না তুমি জানো ওটা কম্পিউটার এ Bill করতে হয় এবং ওই bill সমস্যার জন্য মানে যারা System এর কাজ করেছিল যে সব Staff রা এসেছিলো তারা ওই গুলো ঠিক Complete করে উঠতে পারেনি ওই জন্য আমাদের অনেক টা দেরি হয়ে গেছিলো অনেক টা দেরি মানে একদম পুরো কি বলবো সকাল সাতটায় Open হওয়ার কথা সেখানে চলে গেছে রাত আটটায়

তাদের public অনেকটা রেগে গেছিলো তুমি কি এসেছিলে ঐদিনকে? হা আমি গিয়েছিলাম কিন্তু আমি ফিরে এসেছি কারণ তোমাদের সেদিন Open করতে অনেকটা দেরি হয়েগেছিলো অনেকক্ষণ Wait করেছিলাম তারপর আবার সে চলে এসেছি

না তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি

অনেকটা রাতে Open হয়েছিল শুনলাম ওই জন্য আর যাওয়া হয় নি হা অনেকে ওই জন্যতো আসতে পারেনি তারপরের দিনকে অনেকে এসেছিলো তবে ওই দিনকে কিছু কিছু লোক ছিল আমি ওটাই অবাক হয়ে গেছি যে অতো দেরি হয়ে গেছে তাও কত লোক ধৈর্য্য ধরে চুপ চাপ দাঁড়িয়ে ছিল

Open হবে এবারে Open হবে এই করতে করতে করতে করতে রাত নটা বেজে গেছে কিন্তু এক ঘন্টা Sell হয়েছিলো আমাদের নটা থেকে দশটা পর্যন্ত খোলা ছিল শুধু কারণ রাত দশটার পরে আর খুলে রাখার নিয়ম নেই একঘন্টায় একলাখ টাকার উপর Sale হয়ে গেছিলো খুব ভালো হয়েছিল ওইদিনকের Sale টা আমরা তো অবাক হয়ে গেছিলাম যে এক ঘন্টায় একলাখ টাকার Sale তও আবার এতো রাতে ভাবতে পারি নি তোমাদের ওতো যে দেরি হয়ে গেছিলো তার জন্য তোমরা কি করেছিলে মানে সারাদিন Waiting সারাদিন কাজ করে তারপর Open করেছিলে নাকি Wait যে সব কাজ কখন কি হয়ে যাবে তারপর সবকাজ কখন হয়ে যাবে তারপর Open করতে এরকম একটা ভেবেছিলাম আমাদের এমনি কাজ Complete ছিল ওদের কাজ টার জন্য আমাদের দেরি হয়ে গেছে Wait করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের ঐদিন তেল চাল আর কি চিনি এই গুলো র উপর অনেক টা Offer ছিল দেখলাম তোমাদের ঐদিন তেল চাল আর কি চিনি এই গুলো র উপর অনেক টা Offer ছিল দেখলাম হ্যাঁ ওই ইন্ডিহাজ এর চাল আর ফোরটুন এর তেলের উপরে না ওই সময় অনেকটা Offer ছিল মানে অনেকটা Long offer যেমন হাজার পঞ্চাশ টাকায় সাথে তুমি লাল তেল পেয়ে যাচ্ছিলে আর সাদা তেল পাচ্ছিলে পনেরোশো টাকা মতন বেশ ভালো কম অনেকটা মানে কম দামের উপরে ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো ওখানে Cold drinks এ ও বেশ Buy one get one কিছু Cold drinks ছিল আবার কোনো কোনো Cold drinks এ Buy two get one ছিল get one এ কিছু ভুজিয়া ছিল Buy two get one এ ভুজিয়া ছিল বিস্কুট ছিল Buy two get one অনেক কিছু ভালো ভালো অফার ছিল যার জন্য মানুষ মানে নিতে আগ্রহ হয়েছে, আরেকটা কারণে মানুষের আমাদের ওই Store টা আমাদের ওই জায়গাটার মধ্যে প্রথম মানে এর আগে ওরকম কোনো কিছু Format খোলেনি এই প্রথমবার ওখানে Open হলো যার জন্যই আরো লোক বেশি আগ্রহ হয়েছিল যে দেখার জন্য লোক একটু দেখার জন্য আগ্রহ ছিল ওই জন্য একটু রাত পর্যন্ত অপেক্ষা করে ছিল যে দেখে যাব যে কি হয় তবে যাদের বাড়ি টা অনেকটা দূরে ছিল যেমনটা তুমি বললে যে Wait করতে করতে Time হয়ে গেছিল

মানে Wait করতে করতে আর ভালো লাগছিলো না যে আদো Open হবে কি না সঠিক আমরা বলতেও পারছিলাম না ঐজন্য আরকি মানুষ চলে যাচ্ছিলো কতক্ষন ধৈর্য ধরে থাকবে একটা ধৈর্য ও বেপার থাকে না সকাল থেকে ধরো অনেকেই এসেছে সকাল বেলা অনেকেই এসে জানে যে আমাদের ওখানে সবজি টোবজি পাওয়া যায় সকালের শেষ সবজি টা নিতে এসেছিলো কিন্তু আমরা দিতে পারিনি সকালে দুধ আছে বাটার আছে সব কিছু এগুলো সকালে থাকে লুচি লুচি থেকে শুরু করে টক দই মিষ্টি দই যাবতীয় জিনিস এগুলো সকালে আছে এগুলো নেয়ার জন্য অনেক লোক এসেছিলো আমরা আগের দিন যেহেতু বলে এসেছিলাম যে এগুলো সকালে পাবে তো ওগুলো নেয়ার জন্য এসে ওরা ফিরে গিয়েছিলো যারা রাতে আসেনি যে সকালের জিনিসগুলো তো রাতে নিয়ে যেহেতু কোনো কাজে লাগেনা তারা রাতে পরেরদিন গিয়েছিলো ওগুলো নিতে আর এসে আমাদের এখানে বলতো তোমাদের Time এর ঠিক ছিলোনা ঠিকঠাক Open করতে পারোনি আর আমি বলতাম যে আর কি করা যাবে আমাদের হাত এ ছিলোনা ওটা ওটা অন্য অন্য লোকেদের হাত এ ছিল আমাদের কাজ Totally গোছানো ছিল শুধুমাত্র ওদের জন্যে গোছাতে পারিনি হা আমিও অনেকটা আগ্রহ নিয়েই গিয়েছিলাম তবে অনেকটাই দেরি হয়ে গেলোনা ওই জন্য আর Wait করতে পারলাম না তবে তোমাদের যে Offer এর List ছিল তাতে অনেক গুলো ভালো ভালো জিনিস ছিল যেগুলা লোককে আকর্ষণ করবে যে দেখি জিনিসটা সত্যি কি না কতটা ছাড়ে পাওয়া যায় কি না কারণ বাহিরে তো এতটা discount এ দেয়না যেটা তোমাদের ওখানে পাওয়া যায় একদম যেমনটা বললে সত্যি কথা যে বাহিরে এতটা Discount সাধারণত দেয়না কিন্তু কিবলতো গ্রাম এর মানুষতো একটু বুঝতে অসুবিধা হয় যে এতটা Discount দেয়না বা

সাধারণত মানুষদের এসব জায়গা থেকে Shopping করা বা কেনাকাটা করা কিছু হলেও Save হয় বাহিরের তুলনায় কিছু হলেও সঞ্চয় হয় অন্যানো জিনিস থেকে কারণ যেকোনো জিনিস এর উপর Five Percent বা Seven Percent এর উপরেও Fifty Percent পর্যন্ত ছাড় থাকে যেটা সাধারণত দোকানে গেলে দেয়না মানে দিতে পারেনা

তোমাদের দেখলাম StoreOpen এর দিন অনেক লোকজন ছিল ভিতরে তোমাদের কি Special কাউকে আনা হয়েছিল নাকি তোমরাই সবাই কে কে এসেছিলো ঐদিন না আমাদের Special সেইভাবে কাউকে আনা হয়নি Special বলতে আমাদেরই Company র কিছু মানুষ ছিল যারা আমাদের Fair অনেক বড় বড় Rank এ যারা আছে তারাই সবাই এসেছিলো এছাড়াও কিছু তাদের Relatives মানে Totally আমাদের Company র মধ্যেই লোকজন যারা আমাদের অনেকটা উপরের Post এ থাকে বা কাজ করে তাদেরকেই আনা হয়েছে তোমাদের অনেকটা নিয়ম কানুন মেনে Store টা Open করা হয় মানে অনেক রকম নিয়ম থাকে প্রদীপ জ্বালানো বা একটা মানুষকে সম্মান জানানো আমি শুনেছিলাম

দেখে উঠতে পারলাম না কিন্তু একটু গল্প বলো শুনি হ্যাঁ যেহেতু একটা এটা স্বাভাবিক বেপার যে একটা দোকান Open হলে সাধারণত একটা দোকান নতুন খুললেও দেখে থাকবে যে মালা টালা টাঙানো হয় বা একটা কিছু ভালো একটা জিনিস করা হয় এখানে একটা ওতো বড় একটা দোকান তো মানে দোকান বা বলতে পারো বা Mall ও বলতে পারো সবকিছুই বলতে পারো তো একটু বেশি আরেকটু বেশি সাজানো গুছানো হবে TotallyBallon দিয়ে সাজানো হয়েছিল প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল অনেকগুলো প্রদীপ একসাথে ছিল সেটাকে আমরা পঞ্চপ্রদীপ বলে থাকি আর ফুল দিয়েও অনেকরকম ভাবে সাজানো হয়েছিল এবার আমাদের যেসব Sir রা ছিল তারা ফিতে কেটেছিল মানে উদ্ভোদন করেছিল আর ওখানে যে মানুষটা মানে যে জায়গা টা আরকি নেয়া হয়েছিল যে ভদ্রলোকের অনেকেও নেমন্তন্ন করা হয়েছে যেহেতু ওনার জায়গা তে করা হয়েছে ঐজন্য উনিও এসে একসাথে Open করেছিল ফিতে কেটেছিল তো আমাদের সাজানো গুছানোটা সম্পূর্ণ অন্য রকম আর এছাড়াও কিছু নিয়ম থাকে যেমন আমাদের Store এর যে Manager যে দায়িত্বে আছে ওনাকে নিয়ে চোখ বাধা অবস্থায় পুরো Floor এর মধ্যে মানে পুরো Store টার মধ্যে ঘুরানো হয়েছিল ইয়ে দেখুক মানে চোখ বন্ধ অবস্থায় Totally ঐভাবে ঘুরাইতে হয় আমাদের ওটা নিয়ম মানে কি কারণে করতে হয় আমি ওটা বলতে পারবোনা কিন্তু ওটা নিয়ম যে পুরো এটার মধ্যে ঘুরিয়ে দেখানো Store টার মধ্যে যে এখানে এ আছে এখানে এ আছে পাশে একজন Guide এ থাকে যে বলে বলে দেয় পুরো Store টাতে ঘুরানো হয় এরকম একটা নিয়ম থাকে আমাদের আরো সবাই মিলে একসাথে ছবি টবি তুলা সেগুলো অন্যান্য যারা অন্য Branch এও আছে তাদেরকে দেখানো যে এখানে এটা আজকে Open হলো এই জায়গাটা খুব ভালো এইভাবে সে এরকম Sale হয়েছে এরকম লোকজন এসেছে অনেকটুকু ভালো তোমরা যে সারাদিন কষ্ট করলে তারপরে ফল টা পেয়ে কেমন লাগলো

আনন্দ পেয়েছে ভালো লেগেছে তবে খাওয়াদাওয়ার ব্যাপারটাও ছিল বুঝলে তো বেশ ভালো ভালো যেমন আমার সবচেয়ে প্রিয় খাবার মিষ্টি ছিল যে যতগুলো পারো আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি আরেকটা খাবার ছিল বিরিয়ানি ভালো লাগে খুব একটা ভালো না লাগলেও ভালো লাগে কিন্তু বিরিয়ানিটা না আমি দুপুর বেলা খেতে পারিনি আমি ভেবেছিলাম পরে খাবো এবার Storeopen হবে Open হবে এই করে করে আমার খাওয়া হয়নি বিরিয়ানি টা কখন খেয়েছি জানো কখন খেলে? ওটা সেই খেয়েছি তুমি শুনলে হাসবে দিয়েছে দুপুর এক টায় আমি খেয়েছিলাম রাত এক টায় ভালো ছিল ততক্ষন? ঠান্ডার সময় তখন তো December মাস যেহেতু ভালো ছিল ঐজন্য খারাপ হয়নি তাইজন্য খেতে পেয়েছি আমি বুঝতে পারিনি যে খেতে পারবো কারণ অনেকটা রাত হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার সম্ভবনা ছিল খারাপ হয়নি ভালোই হয়েছে আর Open যখন হয়েছে লোক তুমি চলে এসেছো তুমি তো দেখতে পেলে না থাকলে দেখতে পেতে লোক হুর করে আসছে মানে কি বলবো সেই মনে হচ্ছে সমুদ্রের ঢেউ যেরকম সামনে দিকে ছুঁটে আসেনা সেরকম পুরো একদম লোক যেন সামনে দিকে তেড়ে আসছে সেই Atttack করবে না কি করবে কিছু বুঝতে পারছি না আর আমি এ প্রথমবার কোনো storeOpen এ ছিলাম এর আগে আমি কোনো StoreOpen এ যাইনি প্রথমবার তো আমার জানো আরো বেশি ভয় লাগে কিন্তু ভালো লেগেছে Last পর্যন্ত খুবই ইচ্ছা ছিল দেখার কিন্তু দেরির জন্য হয়ে উঠলো না তো এখন তোমাদের Store এ কি কি Offer চলছে এখন বলতে গেলে সেই ভাবে বড় কিছু Offer নেই মানে Opening এ যেটা হয় মানে প্রথম Opening মানে একটা বেশি Offer সেই Offer টা এখন আর দিচ্ছেনা এখন Offer আছে নুন্নতম যেরকম Five Percent ছাড় Five Percent ছাড় আছে এছাড়া যে ছাড় গুলো কিছু কিছু Buy One Get One আছে আগে যেরকম অনেকটার উপরে Buy One Get One ছিল এখন সব কিছুর উপরে Buy One Get One নেই

একদিন হলো সবে নতুন আরেকটা Offer এসেছে Offer টা আমি পুরোটা জানিনা ঠিকভাবে তবে সম্ভবত Luj Item এর উপর যেগুলো খোলা বাজারে যেরকম চাল ডাল যেরকম হয় আরকি ঐগুলো Luj Item এর উপরে বেশি ছাড়টা ছিল আমি পুরোটা Offer জানিনা তাইজন্য বলতে পারছিনা তবে ওটা পরে তোমাকে বলে দিতে পারবো হা তুমি ভালো করে জেনে আমাকে খবর দিও কারণ Opening এর দিন তো যেতে পারলাম না আর শুনেছি Opening এর দিন বেশি ছাড় থাকে সেটা আমার আর হলোনা পরে যাবোনি না শুধু মাত্র Opening এর দিনের জন্য নয় এমনি ছাড় সবসময় থাকে সারাবছর থাকে সারামাস থাকে কখনো একটু বেশি কখনো একটু কম যেমন সামনে যেহেতু ঈদ আসছে ঈদ এর জন্য একটু আবার ফের Offer আসবে এরা ছাড় ও বেশি হবে Big Billion ছিল কয়েকমাস আগে Big Billion টা চলে গেলো Big Billion এও ভালো ছাড় থাকে এরপর আবার পুজোর সময় ফির Big Billion দেয়া হবে তখন ও ছাড় টা ভালো থাকে এই সময় গুলো আসতে পারো এই সময় আসলে আরো বেশি জিনিসটা কিনতে পারবে আর আমাদের যেটা জানো কি জানিনা একটু ক Loyality Coin জমে কেনাকাটার উপরে যেটা পরে তুমি কোনোকিছু জিনিস কিনে নিতে পারবে মানে টাকা না দিয়ে তোমার যেটুকুনে Coin জমে থাকবে সেটা থেকে তুমি Street Bag কিছু পেয়ে যাবে যে তোমার যা কিছু পছন্দ সেটার উপরে তুমি নিতে পারবে যেটা কোনো তোমাকে টাকা দিয়ে কিনতে হবেনা তোমার নিজের জমানো কিছু Coin থাকবে সেই Number এর উপরে তোমরা সেটা নিয়ে নিতে পারবে এরকম কিছু Facility আমাদের আছে বুঝলে তো তোমাদের Opening এর দিন যে সময়টা দিয়েছিলে সেটাতে যে Open হয়নি তার জন্য তোমাদের কেমন লেগেছিল?

এটা সত্যি খুব আনন্দ লেগেছে আর সবাই Last পর্যন্ত খুশি হয়েছে যে না ধৈর্য ধরে ছিলাম সবাই শুধু আমাদের কথা বলছিনা যেসব লোকজন এসেছিলো বা যারা কেনাকাটা করতে এসেছে বা দেখতে এসেছিলো তারাও পর্যন্ত Last পর্যন্ত যে Open টা হয়েছে তারাও দেখে খুব শান্তি পেয়েছে অনেকটা বেশ ভালো লেগেছে বলতে পারো যে একটা জিনিস শেষপর্যন্ত হলো

আমি যখন থাকবো তখন না হয় এসো একসাথে ভালো ভাবে ঘুরিয়ে দেখাতে পারবো কোনটায় কি অফার আছে অনেক কিছু জিনিস দেখার আছে ভালো ভালো জিনিস আছে তুমি আসলে বুঝতে পারবে এখানে শুধু খাবার দাবার বলে নয় এখানে তোমার Grocery এর জিনিস এ সব রকম যেমন কসমে কাজের যেসব জিনিস হয় সবকিছু জিনিস পাওয়া যায় তুমি ভালোভাবে দেখলে বুঝতে পারবে হা যাবো তো অবশ্যই আর যখন যাবো তোমাকে এবার জানিয়ে যাবো কিন্তু একটাই আফসোস থেকে না গেলো Opening এর দিন একটা কেমন বেপারটা হয় প্রথম দিন অনেক রকমের জিনিস থাকে নিয়ম থাকে সেগুলো তো আমি আর দেখতে পেলাম না ঠিক আছে আমার কোনো সময় অন্য কোনো জায়গায় কোনো Store Opening এ আমার কাছে খবর থাকে আমি তোমাকে আবার ফের বলবো নয় তুমি ঐ দিনকে জায়গায় যেয়ে দেখে নিবে সব কিছু Same ই থাকে যে এখানে একরকম হয়েছে আরেক জায়গায় অন্য রকম হবে তা নয় ওটায় দেখলেই বুঝতে পারবে যে এখানে কি কি হয়েছিল আমি তোমাকে বলে দেবো অন্য জায়গায় যখন Store Open হবে তখন চলে যাবে দেখতে পাবে আর তুমিও খোঁজ রেখে দিবে বুঝলে তো কোনো জায়গায় যদি Store Opening এর কোনো খবর টবর পাও

না একদম Miss করবেনা তাড়াতাড়ি চলে যাবে গিয়ে দেখে আসবে আর Opening এ গেলে খুবই মজা পাওয়া যায় মানে কেনো বা না কেনো গেলে একটা অন্য রকম মজা পায় যেহেতু

ওই জন্য খুব একটা ভালো লাগেনা কিন্তু একদম গুছানো জিনিস তো দেখতে দেখতে ভালো লাগে না তাই জন্য Opening এ সবাই আসতে চায় আর এমনি বাড়ির কাছে নতুন কোনো জিনিস হলে দেখবে সব কিছুতে একটা আগ্রহ থেকে যায় যে জিনিসটা কেমন হবে না হবে

তোমাদের যখন Open হয়েছিল Store টা Open এর আগে থেকে আর Open এর দিন পর্যন্ত কাজের Experience বলো কাজের Experience তো দারুন মানে কি বলবো পরিশ্রম খুব হয়েছিল Opening এর আগে বলতে গেলে একদম প্রথম যখন আমাদের কাছে খবর আসে যে Store টা হবে তখন আমরা গিয়ে বেশ Relax এ থাকতাম মানে খুব একটা কাজ ছিলোনা তখন কাজ Complete যেহেতু করে উঠতে পারেনি বাকি কাজকে ঐ জন্য আমাদের কোনোরকম কিছু জিনিসপত্র ছিলোনা সাজানো গুছানোর জন্য কোনো জিনিস ছিলোনা আমরা শুধু বসে থাকতাম গিয়ে জানো তো তার পরে ঠিক Opening এর একটু আগে মানে Opening এর ঠিক সপ্তাখানেক আগে খুব Pressure পরে গিয়েছিলো দেখতে গেলে আমাদের বারো থেকে তেরো ঘন্টা সময় দিতে হয়েছিল সব জিনিসপত্র গুছানোর জন্য ওই টাইমটা খুব পরিশ্রম হয়েছিল তবে পরিশ্রম এর ফল তো পাওয়া যায়না পরিশ্রম এর ফলটা আমরা পেলাম যখন Open হলো খুব ভালো লাগলো তখন তোমাদের মনে হয়নি যে এটা যদি আমরা ঠিক Time এ Open করতে পারতাম অনেকটা সফলতা পেতে যেটা দেরিতে হয়ে অনেকটা কম হয়ে গেছে একটা মানে মনের মধ্যে একটা খারাপ লাগার বেপার থাকে হা সে তো অবশ্যই একটু খারাপ লেগেছিলো যে এতটা পরিশ্রম করলাম আর শেষ পর্যন্ত এতো দেরি করে Open হচ্ছে তাড়াতাড়ি Open হলে Sale টাও ভালো হতো আরো লোকজন আসতো আর সত্যি বলতে প্রথম দিকে Open হলে আমাদের ও একটু হালকা হতো মানে তখন তো সবাই একসাথে আসতো না অল্প অল্প করে কিছু লোকজন যাতায়াত করতো আমাদের ও Pressure টা কম থাকতো একসাথে বেশি বেশি চাপ নিতে হতো না লোকজন কম থাকার জন্য চাপ টাও কম থাকতো আমরাও Relax এ থাকতে পারতাম আর রাত এক টার সময় আমার বিরিয়ানি খেতে হতোনা মাঝখানেই বিরিয়ানি টা খেয়ে নিতে পারতাম হা এটা ঠিক তবে অনেকটা কষ্ট করার পর তোমরা যে সফলতা টা পেয়েছো ঐদিন এ পেয়েছো এটাই অনেকটা হা সত্যি কষ্ট করার পর সফলতা পেলে আগেই বললাম তো আনন্দ টা বেশি হয় আর এইভাবে বেশ ভালো আমাদের Store এ সবাই যারা আছে মানে আমাদের সকল কর্মচারী মানে আমার সহকর্মী থেকে শুরু করে আমার উপরের পদ এ যারা আছে সবাই ভীষণ ভালো মানে সবার সাথে সবার খুব ভালো মেলামেশা সম্পর্ক টা খুব ভালো যার জন্য ওখানে কাজ করে না কোনো অসুবিধা হয়না যেমন আমার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারি সম্পর্কটা ভালো হওয়ার জন্য তার কাজ ও আমি করে দিতে পারি এইসব এইযে ভালো সম্পর্ক তা সবজায়গায় পাওয়া যায়না বিশেষ করে কাজের জায়গাতে তো সবার সাথে সম্পর্ক ভালো হয়না কিন্তু আমাদের ওখানে সবার সাথে সবার ভীষণ ভালো সম্পর্ক হওয়াতে না এই সমস্যাটা কারোরই হয়না যতদিন পর্যন্ত সম্পর্কটা ভালো থাকবে ততদিন আমাদের কোনো রকম অসুবিধা হবে না ভালো এরকম জিনিসগুলো বেশ ভালো তুমি ওখানে আসলে দেখতে পাবে অনেক রকম কিছু ফল আছে যেগুলো সাধারণত আমাদের বাজারে দেখা যায়না কিছু কিছু ফল আছে যেগুলো খুবই ভালো আর এমনি পুরো Fresh মানে কোনো রকম দাগ নয় খারাপ নয় একদম পুরো নিখুঁত সবকিছু ভালো জিনিসটা তুমি পাবে ওখানে যেটা বলে না একদম পুরো এক নম্বর ওর উপরে কোনো কিছু হয়না সেরকম দেখো পুরো Number One তাহলে তো যেতেই হবে তোমাদের Store এ হা আমি শুনেছি যে তোমাদের ওখানে ফল সবজি এগুলো খুব তাজা পাওয়া যায় মানে বাজারে তবু একটু কম যেমন হয়না অনেক সময় ভালো পাওয়া যায় অনেক সময় খারাপ পাওয়া যায় কিন্তু তোমাদের ওখানে ভালো জিনিসটা একটু বেশি পাওয়া যায় হা আসলে ভালো জিনিসটা এইজন্য পাওয়া যায় প্রতিদিন নতুন নতুন জিনিস আসে এইজন্য ভালো জিনিসটা সব সময় পাওয়া যায় আর পুরোনো জিনিসগুলোকে আমরা বাদ দিয়ে দি অন্যরকম ভাবে ওটা বিক্রি করার Process থাকে যাইহোক সেটা তুমি

তাহলে কিছু না কিছু Offer ও দেখতে পাবে আর নিতেও পারবে ঠিক আছে তাহলে আবার কোনো Store Open হলে খবর দিও হা ঠিক আছে চলো রাখলাম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 পিংকোটে নির্বাচক হিসাবে বল একটুখানি কিছু সর্দার নলোয়া সিং এর ঐতিহাসিক কার্যকরিতা সম্পর্কে?